এই পিকচারে কয়েকজন মানুষের বিয়াও হইতাসে।

ছোট ছোট পাঁচটা মন্দিরের মতো বানানো আছে যার সামনে দেবতার মূর্তি আছে।

এবং সাইটে একজন মানুষ বিভিন্ন ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে।

এ একটি সেলুন যেখানে প্রচুর মানুষ ভিতরে বসা আছে চুল কাটার জন্য।

এখানে একটা বিরাট বড় গির্জা ঘর দেখা যাচ্ছে যেখানে একটা ক্রস চিহ্ন আঁকা আছে লাল রং--

এটি একটা বড়ো মাঠ যেখানে প্রচুর মানুষ কি যেনো একটা দেখছে মাঠে বসে।

এবং চারিদিকে শুধু গাছপালায় ভর্তি এবং ছোট একটা মন্দিরের মতেও আছে সামনে।

একটা ওয়াল ঘড়িও ফিটিং করা আছে এবং একজন ব্যক্তি ভিতরের চেম্বার -এ বসে রয়েছেন কম্পিউটার টিপাচ্ছেন।